এই training এর মাধ্যমে তারা কিন্তু আরো দক্ষ এবং অভিজ্ঞ হচ্ছে। এক্ষেত্রে কি আপনার বলার বা করনীয় কিছু আছে? হ্যা অবশ্যই আমার এক্ষেত্রে অনেক কিছু বলার আছে। দক্ষ অভিজ্ঞ শিক্ষমন্ডলী আসলে তারা হম যদি না থাকতো আমাদের শিক্ষক শিক্ষিক যারা আসেন আর কি ছাত্রছাত্রী গুলো তারা কখনোই সাবলম্বী হতে পারতোনা। কেননা আমরা জানি দক্ষ শিক্ষকমন্ডলীর কারণে একটি ছাত্র সে যদি আসলে নিজ দায়িত্বে যদি নিজে ভাবে পড়াশুনা না করতে পারে সেক্ষেত্রে এ শিক্ষক ও শিক্ষকমন্ডলী বা যা যারা আছেন তাদের প্রথমা ক্ষেত্রে তারাই ছাত্রছাত্রীদেরকে ভালো ভাবে শিখিয়ে গড়ে তুলতে পারে। তো আমি এক্ষেত্রে অবশ্যই শিখক শিক্ষক মন্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই কেননা তাদের জন্যই আমাদের আগামী প্রজন্ম গুলো ভালোভাবে তৈরি হয় উঠবে। আ আমি আরো একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে শিক্ষা একজনের খেলাধুলার ব্যাবস্থাপনা সম্পর্কে আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন, আ শিক্ষাঙ্গন ও খেলাধুলা ব্যাবস্থা এটা একটা জগ্যয়গি ও উপযোগী এবং কার্যকরী পদ্ধতি। আসল কথা খেলাধুলার মাধ্যমে আমরা নিজের প্রতিভাকে আরো বিকশিত করতে পারে খেলাধুলা আমাদের যেমন শরীরকে শরীর এবং সাস্থ্য দুটাই ঠিক থাকে এবং দুটোর জন্য অন্য অনেক উপকারী বিষয় আসলে কথা খেলাধুলার মাধ্যমে আমরা শিক্ষা খাত টাকে আরও উন্নত এবং অগ্র আ উন্নতি এবং আধুনিক করে তুলতে পারি। আমরা বিভিন্ন আমাদের আ বর্তমান সমাজে যে শিক্ষা ব্যাবস্থা উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন আ কার্যক্রম যেমন শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়, college, university ক্ষেত্রে আমার বিভিন্ন আ tournament বা বিভিন্ন আয়োজন খেলাধুলা আয়োজন করে থাকা হয় যেমন interesting স্কুল খেলা interestingschool, cricket, badminton, tournament তাছাড়াও আ বর্তমান যুগে খেলা ধুলায় আ শিক্ষায় শিখাতে যেমন না এতে উন্নতি হচ্ছে তথা খেলাধুলায় আমরা চাই যে নারীরাও যেনো আমাদের পুরুষের সাথে আ কাঁধে কাঁধ মিলিয়ে আ বিদ্যালয় থেকে বা শিক্ষা। আঙ্গণ থেকে যারা তারা যেনো চলতে পারে সেক্ষেত্রে নারীদেরও আমরা বিভিন্ন খেলা আর শিক্ষা আঙ্গণে বিভিন্ন খেলা ধুলার ব্যাবস্থা করছে বর্তমান সমাজ। যেমন নারীদের football খেলা হচ্ছে, cricket হচ্ছে, badminton হচ্ছে, কাবাডি খেলা হচ্ছে তাছাড়াও অনেক ধরনের খেলা ধুলা হয়ে থাকছে বর্তমান সমাজে নারীদের। তাছাড়াও আচ্ছা আ আরো অনেকগুলো পদক্ষেপ অংশ পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান শিক্ষা ব্যাবস্থা আচ্ছা কারসার, যেমন পরীক্ষার মান উন্নয়ন। পরীক্ষার মান উন্নয়ন বলতে গেলে একটা সময়

আ পরিক্ষা বিভিন্ন classroom cc camera দ্বারা পরীক্ষার মান উন্নয়ন করা হচ্ছে শিক্ষক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা তাদেরকে পরীক্ষা পরীক্ষা দ্বারা পরীক্ষা নেওয়া হচ্ছে তাছাড়াও অনেকগুলো কার্যক্রম অনেকগুলো পদক্ষেপ আছে। তাছাড়াও পরীক্ষার মান উন্নয়নটা বর্তমান হচ্ছে তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাছাড়াও এক আরেকটা বিষয় লক্ষণীয় যে সৌরভ সাহেব গরীব গরীব ও হতদরিদ্র ছাত্রছাত্রীদের ওপর ভিত্তি। এই ভিত্তিটা দেখেন আসল কথা গরীব হম ও হতদরিদ্র আ হতদরিদ্র ছাত্রছাত্রী তো প্রত্যেক মাধ্যমে তাদের পড়ালেখার আগ্রহটা বাড়ছে ও তাছাড়া। প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ পাচ্ছে বা টাকা পাচ্ছে যে টাকাটা তারা লেখাপড়ার পিছনে খরচ করতে পারছে। এক্ষেত্রে তাদের যে পারিবারিক একটা আ টাকা বা মানসিক আর্থিক চাপ সে চাপ থেকে তারা

আপনার কাছে আমার একটা প্রশ্ন মেধাবী ছাত্রছাত্রীদের মূল্যায়নটা সরকার বর্তমান পরিশিক্ষা খাত টা কিভাবে মূল্যায়ন করছে? জী জী আসলে আমিও বলতে চাচ্ছিলাম যে মেধাবী ছাত্রছাত্রীদের মূল্যায়ন সম্পর্কে আমাদের সরকার আ যে পরিমানে উদারন প্রেরণ করছে আমরা আসলে এটা নিয়ে গর্ববোধ করি কেননা মেধাবী ছাত্রছাত্রীদের এ উন্নয়ন আর সবসময় বেশি থাকে আর আ সর্বোপরি শেষে আমি আপনাকে একটা কথাই বলতে চাই যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আসা করি আমরা এটাতে অনেক দুর এগিয়ে যাবো। আর আপনার সাথে আমার কথা বলেও অনেক ভালো লাগছে আর এই বিষয় গুলো হচ্ছে আ প্রত্যেকটা বিষয় আমরা চেষ্টা করবো সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। আমি আসলে আপনার উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি এত সুন্দরভাবে আমাকে উপস্থাপনা করলেন আজকের এই বিষয়গুলো, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ সহকারে আজ আলোচনা শেষ করতে চাই। আসলাম ওয়ালাইকুম, ওয়ালাইকুম আসলাম আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো ওয়ালাইকুম আসসালাম।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

দেখতে লাগলাম শহর ছেড়ে দেশ জুড়ে এই একই ছবি যেন ছড়িয়ে পড়েছে সারা দেশে কত কত মানুষ বারং বার এই মারণ রোগ covid এ আক্রান্ত হচ্ছে যত দিন যায় একের পর এক মানুষের সংখ্যা বাড়তেই থাকে যারা এই covid মারণ রোগে আক্রান্ত হলো সারা দেশ জুড়ে যেন অসুস্থতা ছড়িয়ে পড়লো ঘরে ঘরে যাকেই ক phone করো তার ঘরেই যেন এই রোগের সূত্রপাত হয়ে গেছে প্রত্যেকটি সংস্থার মাথাতেই তখন চিন্তা প্রতিটা দিন কি করে চলবে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 কি করে এই রোগকে সামলানো যায় কি করে আর অবাধ বিচরণকে বন্ধ করা যায় এমন করেই দিনগুলো চলছিল হঠাৎ মার্চের এক সন্ধ্যায় পনেরোই মার্চের আশেপাশে হবে খবর এলো দেশের সব কাজ নাকি বন্ধ হতে চলেছে বাড়িতে সবাই ছিল সবাই শুনে প্রথমটা বললো এরকম কি কখনও হয় আগেতো কখনও হয়নি বন্ধ হয়েছে তবে এক আধ দিনের ছুটি যেরকম আমরা সবাই পেয়ে থাকি কিন্তু পুরো ভারতবর্ষ বন্ধ হবে এরকম তো শোনা যায়নি হ্যাঁ জানি বছরের কয়েকটা দিন যখন বড়ো বড়ো নেতাদের জন্মদিন হয় যেমন মহাত্মা গান্ধী তাদের জন্মদিনে দেশবাসী সবার ছুটি থাকে কিন্তু সাধারণ দিনে এইরকম ছুটি কেউ কল্পনাই করতে পারেনি কিন্তু কল্পনার বাইরেও যে অনেক কিছু হয় সেটা বোধহয় এই প্রথম বুঝলাম দিনটা ছিল বাইশে মার্চ সংবাদ মাধ্যমে আমাদের প্রধান মোদী শ্রীমান নরেন্দ্র মোদী বললেন যে তেইশে মার্চ অর্থাৎ পরের দিন থেকে বিকেল পাঁচ টা থেকে সারা দেশ জুড়ে lockdown কার্যকারী হবে lockdown জন্মের পর থেকে শব্দটা মনে হয় প্রথম শুনলাম lockdown মানে কি যাকে জিজ্ঞেস করলাম net এ search করলাম internet এ কি বললো জানেন lockdown মানে এমন একটা সময় যেখানে সব কাজ বন্ধ থাকে সত্যি কথা বলতে প্রথমটা মনে হয়েছিল কখনোই এটা সম্ভব নয় যদিও বা দেশ জুড়ে lockdown বলেছে তবে সব লোক মনে হয় প্রত্যেক বারের মতো এবারেও এসব মানবে না কেউ না কেউ কাজে যাবে কেউ না কেউ school যাবে বা অন্য কোনও কাজে রাস্তায় বেরোবেই তবে এর তো কোনোভাবে আমাদের কল্পনাও ছিল না যে lockdown কতটা ভারী হতে পারে তবে প্রথমটা lockdown শুনে যতই যা বলিনা কেন আনন্দ বেশ খানিকটা হয়েছিল কেন মনে হয়েছিল এইরকম school college থেকে ছুটি পাওয়া সম্ভব নাকি সবাই বলেছিলো পনেরো দিন কোনোরকম school college কিছু হবে না চাকরীর জন্য যারা চাকুরীরত তারাও বাড়িতেই থাকবেন ফলে সবার ছুটি প্রথমটা মনে হয়েছিল আবার এই ছুটিতে যদি একটু বাইরে যাওয়া যেত কিনা ভালো হতো কিন্তু ওইযে বললাম দেশ জুড়ে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন কারও কোথাও বেরোনো যাবে না সবাই ঘরে থাকবে lockdown শুরু হওয়ার দিন টা আজও মনে আছে তেইশে মার্চ বিকেল পাঁচটা প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা মানুষ নিজেদের ঘরের বাইরে এসে হাতা খুন্তি বাজিয়ে বাজিয়ে বলেছিলো যাও করোনা যাও সেই যাও করোনা যাও কে ঠিক ঠাক রাখতে যাতে করোনা সত্যিই আমাদের জীবন থেকে চলে যায় সেই টাকে এ করার জন্য আমাদের দেশে lockdown চালু হয় প্রথমে যদিও মানুষ ভেবেছিলো যে lockdown শুধু পনেরোটা দিনের হবে তার পরের ছবিটা আশাকরি আমরা সবাই জানি তবে lockdown অনেক কিছু আমাদের শিখিয়ে গেছে এই সময় কোরোনার জন্যে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 কখনও বা ওষুধ পালা আনতে কখনও বা বাজার হাট একমাত্র যেসব মানুষ আমাদের সাস্থ পরিষেবার সঙ্গে নিযুক্ত আছেন বা যারা bank এর সঙ্গে নিযুক্ত আছেন তাদের জন্যে এই lockdown এ প্রত্যেক দিনই কাজে যাওয়ার তাদের দরকার ছিল কেন এই যোদ্ধারা হয়তো না থাকলে আমাদের পক্ষে এই covid এর সঙ্গে যুদ্ধ করা এতটা সহজ হতোনা তবে lockdown এ কয়েকটা চিত্র বড়োই বেদনাদায়ক প্রতিদিন যতোবারই সংবাদ মান~ মাধ্যম খোলা যায় দেখা যায় কতো কতো মানুষ আক্রান্ত হয়েছে এমন কি মৃতের সংখ্যা দিনের পর দিন বেড়ে যায় চারিদিকে হাহাকার কখনও বা হাঁসপাতালে একটা bed এর জন্য যেখানে কোনো একটি মানুষ তার প্রিয়জনকে ভর্তি করতে পারে যাতে সে চিকিৎসা পায় কখনও বা হাহাকার সেই oxygen এর জন্য কিন্তু এতশত হাহাকারের মধ্যেও সবচেয়ে ভালো জিনিসটা দেখা গেছে বহু সাধারণ মানুষ সাধারণ বলতে নিতান্তই তারা সাধারণ না তারা doctor না তারা বড়ো কোনও মনীষী কিন্তু এই মানুষরা নিজেদের সকাল স্বার্থ ভুলে এগিয়ে এসেছেন যাতে সমাজের সেবা করতে পারেন তারা নিজেদের আক্রান্ত হওয়ার চিন্তা ভুলে গিয়ে বার বার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যেই মানুষ গুলি আক্রান্ত কখনও বা তাদের oxizen পৌঁছে দিয়ে কখনও বা সেই covid আক্রান্ত মানুষদের খাওয়ার পৌঁছে দিয়ে কত মানুষ এমন আছে জানেন যারা নিজেদের গাড়ি নিজেদের গাড়ির মধ্যেই ছোট একটা হাসপাতালের ব্যবস্থা করেছে যাতে যেই মানুষ গুলো covid আক্রান্ত যারা এখনো হাসপাতালের সুবিধা পেতে পারেনি তারাও যেন আর কয়েকটা দিন শান্তি মনে থাকতে পারে এরকম বহু যোদ্ধার কাহিনী আমরা বারং বার TV র পর্দায় দেখতে পেয়েছি এদের নাম হয়তো কাগজ সবসময় ফুটে উঠেনা কিন্তু হ্যাঁ এদের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে lockdown এ আরও একটা বিশাল বড়ো সুবিধা হয়েছে আজকালকার যুগের মানুষ বড়োই ব্যাস্ত তাদের কাছে একটুও সময় নেই না তো আছে নিজের জন্যে সময় না আছে পরিবারের জন্য সময় সবাই যেন সকালে আটটা বাজতেই ব্যস্ত যে যার চাকরি যে যার school যে যার college চলে যেতে ফলে পারিবারিক যেই সম্মন্ধ গুলো পারিবারিক যে টান সেটা কোথাও যেন সময়ের সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাচ্ছিলো এই যে lockdown এ সবাই একসাথে বাড়ি থাকলাম এই পারিবারিক সম্মন্ধ গুলো যেন এক অন্য রূপ নিয়ে উঠলো কেউ কখনো মাকে আমরা সাহায্য করছি যাতে বাড়ির সমস্ত কাজ ঠিক ঠাক সময়ে হয়ে যায় কখনও বা বাবা আমাদের নিয়ে পড়াতে বসাচ্ছেন এ দৃশ্য মনে হয় এই কালে বড্ডই বিরল হয়ে উঠেছিল নানান রকমের কাজ ও প্রত্যেকটা মানুষ শিখেছে আমরা ভাবতাম হয়তো আমাদের বাড়িতে কোনো কাজের মানুষ যদি কাজের দিদি কাজের দাদা না আসেন কোনো কাজটাই হবে না lockdown আমাদের শিখিয়ে গেলো প্রত্যেকটা মানুষ যদি চায় সে তার নিজের কাজ নিজেই করতে পারে এই সময় যেহেতু কোনোরকম ভাবে কোনো কাজের দিদি আসতে পারছেন না প্রতিটা মানুষই কি আমরা কিন্তু ব্যবস্থা করে সংসারের প্রতিটা কাজই সম্পূর্ণ করেছি সে ঘর পরিষ্কার করাই হোক বাসন পরিষ্কার করাই হোক কিংবা রান্না করাই হোক রান্নার কথা নাহয় নাই বললাম ছোট থেকে বড়ো আবার বৃদ্ধ বনিতা সবাই এই সময় রান্না শিখেছে যে কচিকাচারা রান্নায় একদমই ইচ্ছুক ছিল না যারা মনে হয় রান্না ঘরের কাছেও যেত না তারাও এই সময় রান্না শিখেছে রান্নার মধ্যে প্রথম বলতেই মনে পরে উঠেছিল একটা খুব নামকরা পদ তার নামটা ছিল ডাল গোনা coffee বড়োই সুস্বাদু খেতে প্রতিটা মানুষই মনে হয় কোননা কোনো সময়ে এই ডাল গোনা coffee বানিয়ে উঠেছে lockdown এর মাঝে তাছাড়া যেহেতু বড়ো বড়ো রেস্তোরাঁ গুলো বন্ধ ছিল খাওয়ার delivery এর কোনো ব্যবস্থাই ছিল না ফলে আমরা যারা বড্ডই বেশি বাইরের খাওয়ার খেতে ভালোবাসি যেরকম momo pizza biriyani role তাদের আর কি উপায় বলুন তাদেরকেই বাড়িতেই সব বানাতে হয়েছিল ফলে এই যে নতুন করে রান্নার home delivery system এইগুলো যেন খুব বেশি মাত্রাতেই lockdown এ চালু হয়েছে তাছাড়াও ঘরে থেকে বসে নানান রকমের কাজের ব্যবস্থা মানুষ করে নিয়েছে এই সময় যেহেতু বড়ো বড়ো সংস্থা বন্ধ হয়ে গেছে ফলে আর্থিক সচ্ছলতাও অনেকাংশেই কমে গিয়েছিলো বহু মানুষের জীবনে কিন্তু জীবনকে তো চলতেই হবে বলুন তাই জীবনের যে গতি তাকে থামিয়ে না দিয়ে মানুষ নিজের মতো ব্যবস্থা করে নিয়েছে কেউ বা ঘর থেকে বসেই পড়িয়েছে কেউ বা ঘর থেকে বসে রান্না করেছে আবার কেউ ঘর থেকে বসে দেশ বিদেশ পাড়ি দিয়েছে তার নানান গল্প নিয়ে এককথায় বলতে গেলে lockdown প্রথমতে আমাদের একটু দমিয়ে দিয়েছিলো বটে মনে হয়েছিল সবকিছু যেন থেমে গেলো কিন্তু কদিন পরেই বুঝলাম না প্রতিটা জিনিসে যেরকম ভালো এবং মন্দ দুটিই আছে lockdown এর ও হয়তো দুটিই ছিল মানুষ হিসেবে আমাদের প্রধান কাজ সকল বাধা কাটিয়ে উঠে আলোর পথে এগিয়ে যাও ফলে lockdown থেকেও আমরা ভালো জিনিস গুলো নিয়ে আজকের দিনেও আমরা সেই গুলো সুবিধে নিচ্ছি আশা করছি ভালো লাগলো হ্যাঁ মাহি আমাকে ফোন করে ছিলিস তুই? হ্যাঁ চলে যাচ্ছে কোনো রকমে তুই বল কেমন আছিস? কি বলবো বল, এই সামাজিক মাধ্যম দিয়ে সব খবর দেখছি আরে দুদিনের লোকের নাম হতে দেরি নয়, তাদের মানে বুঝতেই পারছিস তুই কি বলতে চাইছি আমি কেন এই যে, এখন দেখছিস না সামাজিক মাধ্যমে তে একই কথা বার্তা চলছে রানু মন্ডল কে নিয়ে বুঝতে পারছিস না তুই কি কিছুই খবর জানিস না এতো কিছু হয়ে গেল আরে আমি তো দেখতেই চাই, ওকে আমার একদম পছন্দই নয়, কিন্তু এমনই একটা মানে পরিস্থিতি হয়ে এসেছে না তুই যখনই সামাজিক মাধ্যমে কোন - কোন জায়গা খুলবি তুই দেখতে পারবি যে

সত্যি, সেটাই তারপর যার গান গেয়ে সে এত মানে একটা ভালো জায়গা পেয়েছে, ওনাকে নাকি বলে যে ওনার থেকে উনি মানে কি বলবো রানু মন্ডল নাকি ছোট বয়সে হলে ওনার থেকে তার বেশি অভিজ্ঞতা মানে, এসব কথা কেউ বলে বল নারে শুনিনি, কি বলেছে? এত কথা বলতে কি করে শেখে ওরা এবার ধর ওর একটা গানের মাধ্যমে সে কিন্তু পুরো গানটা করেনি ধর দু তিনটে লাইন মানে গেছিল তো ওর ওটা তে এত যদি অহংকার হয় তারপর ধর কিছু করত আরো ভবিষ্যতে আরো যদি নতুন নতুন গান গাইতো তাহলে কি না হতো সত্যি আমি শুনেছিলাম নাকি ওকে আবার নাকি যে ঘরবাড়ি গাড়ি সবকিছু দেবে এইগুলো কি সব সত্যি কথা ও বাবা কি বলেছে আমি তো জানি না খবরটা কি অবস্থা ধর এই কথাটা যদি ওনার কানে যায় তাহলে কি জিনিসটা না হয় যাকে মানে এইটুকু জায়গা থেকে অত বড় জায়গায় নিয়ে এলো ধর সামাজিক মাধ্যমে কত কত জায়গাতে অনুষ্ঠান অনুষ্ঠান হলো আরো বড় বড় যেখানে যেখানে ধর কোন দেখা শাখা মানে দেখা করার জায়গা হল সেখানে ওনাকে নিয়ে যাওয়া মানে তার ভুল হ্যাঁ হ্যাঁ আমি শুনেছিলাম যে উনি নাকি মানে ও নাকি আগে ভিক্ষা করতো আসলে একটা কথা আছে জানিস তো যে ছোট থেকে যারা টাকা-পয়সা দেখে আসেনা তাদের সেরকম অহংকার টা হয় না এই দুদিনের যারা একটু বড়লোক হয় তাদেরই বেশি গরমটা থাকে আর যদি সে টাকা-পয়সা টা না পেত তাহলে সে সেরকমই থাকতো সে নিজের মনের মতনই যেরকম চলে এসেছিল আগে থেকে সে সেরকমই চলত আবার তো শুনেছিলাম নাকি ওর মেয়েকে নাকি আবার সিনেমাতে নেবে এটাও সত্যি না মিথ্যে ভগবানই জানে

হ্যাঁ শুনেছি এবার কি বলেছে দেখ সব টাইমে তো আর সময় হয় না দেখার না কিছু কিছু আমি দেখেছি এমনটা একটা কথা শুনেছিস ওকে যদি সেই কথাটা বলি তাহলে তোর মাথাটা খারাপ হয়ে যাবে আশা করি তুই ও শুনে থাকবি এই ধর কিছুদিন আগে একটা ছেলে ওনার সঙ্গে দেখা করতে গেছিল তো আশা করি তুই জানিস উনাকে বিরিয়ানি দিতে গেছিলো তো বলেছিল নাকি যে আমি নাকি কুকুরের মাংস খাইনা শুনে ছিলিস মানে ভাব এরকমও যে লোক আছে আমাদের এই দুনিয়াতে না আমি তো মানে কি বলি আমার মা যখন খবরটা শুনে মা বলে যে যারা খেতে পায়না তারা ওরকম করে আমার খুব হাসি পাচ্ছে এখন বিশ্বাস কর কথাগুলো বলছি আর আমার খুব হাসি পাচ্ছে আবার এটাও দেখেছিলিস যখন ওনার সাথে কেউ দেখা করতে গেলে তাদেরকে দিয়ে জলভরা করাবে ঝাঁট দেয়া করাবে মানে বলা যায় কিসে মানে নিজেও মানে তারা মজা পায় আর নিজেদের ও মজা বানাই জানিস তো আর কিছুই না কি বলবি বল আবার কয়েকটা ইংলিশ ইংরেজি কথা শিখে নিয়েছে তো মানে এমন নিজেকে ভাব দেখায় যে যাতে ওনার মতন শিক্ষিত আর কেউ নয় উনি যদি না আশা করি যে দশ অব্দি মানে পড়াশোনা করে থাকতেন তাহলে উনার একটু ভিতরে থাকতো আমার মনে হয় সেই টুকুও নাই হ্যাঁ এটা ঠিক কথা মানে কি বলবো আর কি বলবো তোকে আমি তো এমন এমন কথা শুনেছি ও নাকি বলেছিল যে আমার মেয়ের সঙ্গে সালমান খান নাকি মানে সিনেমা করবে বলে কথা উঠেছিল ভাব তুই এগুলা ভাবা যায় কিছুদিন তো বাড়িতে এমন মানে কথা বাত্রা চলছিল তোরে এই সামাজিক মাধ্যমে মানে এত খবর ছড়িয়ে যাওয়াতে যে যা মানে এত বয়সে সে কিছু একটা করল মানে খুব নাম এত সুনাম করছিল মানে কি বলবো আর এখন দেখ প্রত্যেকটা লোকের মুখে মুখে মানে বাজে কথা সেটাও ঠিক কথা বলেছিস মানে এতটাই বাড়াবাড়ি করেছে যে কি বলবো জল পুরো গড়িয়ে পড়েছে মানে ওরকম করাটা উচিতই নয় উনি নাকি মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন উনার পাশে যারা বসে ওনাদের মাথায় নাকি উকুন থাকে এই সব শুনেছিস আরকি আমিতো সব খবর শুনি আর হাসি মাঝেমধ্যে এত হাসি পায় যে কি বলবো আরে সামাজিক মাধ্যমেই খবর গুলো পেয়েছি তা ছাড়া আর কিসে পাব বল না না এসব খবরে মানে ধর তুই যদি ভাবিস যে খবর তে মানে দেখাবে তাহলে তারাও পাগল হয়ে যাবে এইসব সামাজিক মাধ্যম ছাড়া কিছুতেই পাবিনা খোঁজ কি বলবি বল কিছু বলার আছে আর কাজ শেষ বলে না যে মানে এরোকম কোনো কাজ করাতে হয় কাউকে তখন কি বলে যে গাধা কেউ বাপ বানাতে হয় সেটা হচ্ছে ওর ওর কাজ শেষ হয়ে গিয়েছিলো দিয়ে বলে দিয়েছে

সত্যি তাই আমার তো ধর কোনো মানে কোনো টাইম ধর তোর ফেসবুক এ বল বা কিছু তে যদি ওর ছবি একটা বার দেখে নিই আমি সঙ্গে সঙ্গে ওকে সরিয়ে দিই আমার একদম আমারো পছন্দ নয় তুই বলছিস তো এখন দেখবি এমনি একটা সময় চলে এসছে যে যে কোনো সামাজিক মাধমের মধ্যে যদি ওনাদের খবর আসে তাইলে লোকে মানে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলে মানে একদম পছন্দই করে না আর আগের মতন হুমম কি বলবি বল ছাড় বাদ দে অনেক কথা হলো আমি যত বলবো ততই কম হবে শেষ হবে না কথা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যাবো চিন্তা করিস না আমি খুব শিগ্রই আসবো তোকে আমি জানিয়ে দেব যেদিন কে আমি যাবো না কেন হ্যাঁ হ্যাঁ রাখ আবার পরে কথা হবে বুঝলি আজ অনেক ক্ষণ কথা হলো হ্যালো। বলছি যে, এটা কি আহ car booking সংস্থা? আমি রামপুরহাট থেকে কথা বলছি. আমি কি অভিনাশবাবুর সঙ্গে কথা বলছি? আমি রামপুরহাট থেকে দিঘা যাবো। আমরা ষোলোজন করে আছি। ষোলোজন আছি, দিঘা যাবো। তো, কত কি লাগবে?

হ্যাঁ, গাড়িতে জিনিসপত্রও আছে আমার ব্যাগ আছে। ঠিক আছে. তাহলে, কত লাগবে একটু বলুন।

না দাদা! একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কম করুন। অনেক বেশি, অনেক মানে অনেক-ই বেশি, রামপুরহাট থেকে দিঘা আমরা অনেক বার গেছি। আমাদের কাছে আপনাদের সংস্থার নম্বরটা পেলাম। আপনার নম্বরটা পেলাম তাই আপনাকে কল করলাম। আগে আপনি বলুন, যে কত টাকা অবধি আপনি নিচে নামবেন। আমি প্রত্যেক টা গাড়ির পিছনে~ আমি দুটো গাড়ি নিচ্ছি, আপনাকে আমি খুব জোর দশ থেকে কুড়ি হাজার দেব, দশ দশ করে কুড়ি হাজার। আহ একদম-ই কম নয়, এর আগে আমি এই rate এ গেছিলাম, সেই rate টা আপনাকে বললাম. আপনাকে যদি আমি ন-হাজার বলতাম তাহলে ভালো লাগতো আঠারো হাজার? দুটো গাড়ি মিলিয়ে? আমাকে তো, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আমার কিন্তু সেটা মনে হোচ্ছে না. আমার তো বলা উচিত ছিল মনে হচ্ছে ন-হাজার।

এখন এইটা আপনি বলুন আপনি কত হাজারে যাবেন। আমি উম সেরকম হলে পরে উম আপনাকে খুশি করে দেব। কিন্তু আপনাকে এটা তো বলতে হবে না যে, চোদ্দ হাজার বলছেন তো একদম চোদ্দ হাজার ই বলছেন তো! আপনি বলুন। না খুশি করতে ও ওটা কি বলা যায় ওটা ঠিক বলে দেব, আমি আপনাকে! ওইসব কিছু নয়, আপনার চালকদের খাওয়া-দাওয়া আমি দেব ব্যাস। সকালবেলায় যাবো। রাত্রিটা হ~ ওখানে দাঁড়াব~ ওখানে অপ~ উম ওখানে থাকতে হবে। তারপরের দিন সকালবেলায় আবার বেরিয়ে চলে আসবো। এইতো আপনি এবার আস্তে আস্তে নামছেন. আপনার কিন্তু আসল কথাটা আমি বলে দিচ্ছি, আপনাকে আমি দশ হাজার টাকা দেব মাথা পিছু, মানে মাথা পিছু বলতে গেলে, দুটো গাড়িতে কুড়ি হাজার আমি দেব। আমি কিন্তু আঠারো হাজার বলিনি। আমি কুড়ি হাজার টাকা বলেছি, আমি কুড়ি হাজার টাকার মতোই দেব। আর, খাওয়া-দাওয়া দিচ্ছি তো! সকালবেলাই যাবে, আহ driver এর। মানে চালক দুটোর কি কি খাওয়া-দাওয়া লাগবে, সেগুলো তো দিচ্ছি, আমি তো কোনো কিছু বলছিনা! রাস্তার মধ্যে চা বিস্কুটের ও ব্যাপার আছে সেগুলো-ও দেব. সেইসব তো আমি কিছু বলছিনা। আপনাকে তো আমি এটা বলছি যে, আপনি ঠিক ভাবে বলুন. তাহলে আপনার গাড়িটা আমি ভাড়া নেবো। না দশ। আমি দশ বলেছি, মানে দশ! দশ থেকে আমি কাটা এদিক-ওদিক হব না। এতে আপনি এবার বলুন, আর একটা কথা বলি, গাড়িটা কিসের গাড়ি? কি গাড়ি আপনার? bolero । ঠিক আছে, bolero কি আমাদের ষোলোজন কিন্তু, আটজন-আটজন করে আঁটবে তো? আর গা~ উম গাড়ির মধ্যে কি ঠান্ডা বাতাস cooling বাতাস আ~ উম বাতাস যন্ত্রটা আছে? কারণ এখন তো।

কিন্তু, আপনি তখন পরে বলবেন না তো এইটার আবার বেশি করে লাগবে। অনেক কম নয় দাদা দেখুন, হবে। এইরকম করলে তো হবেনা না। দেখুন এইটা আমি কিন্তু আশা করে, প্রচন্ড আশা করে আপনাদের সংস্থা কে আমি call করেছি। call করার পর আমি এই আশা করেছিলাম। যে আপনারা কিন্তু রাজি হয়ে যাবেন আর আমরা খুব শান্তি ভাবে ঘুরে আসবো ওখান থেকে। এবার আপনি এখন দেখুন, আমরা আটজন আছি, ষোলোজন আছি। ষোলোজন-এর মধ্যে আটজন আপনার গাড়িতে, একটা-একটা গাড়িতে চাপবে।

আমি তো তাও ন'হাজার টাকা বলতাম আমি দশ হাজার টাকায় দাঁড়ালাম। এবার আপনি বলুন। আমার বাচ্চাগুলো কিন্তু কষ্ট পাবে, আমি জানি। কারণ আটজন তো বড়ো মানুষ, বাচ্চা-কাচ্চা প্রায় নায়-নায় করে ধরতে গেলে দশ জন আছেই।

Driver এখন কোথায় থাকবে না থাকবে সেসব আমার কিছু জানা নাই, এবার আপনি বলুন। বেশ, তাই হলো। কিন্তু এবার driver যদি বলে, তিন বেলার থেকে বেশি খাবার দিতে, তিন বেলা বলতে, আমি দুবেলা দেবো মানে দুপুর বেলাটা আর রাতের বেলাটা। ঠিক আছে। তাহলে আপনার গাড়িটা~ বলছেন bolero ওটা কি gas এর গাড়ি না ক~ কিসের গাড়ি? Petrol -এর, তাহলে ঠিক আছে। খুব ভালো কথা কারণ, gas এর গাড়িটা তে না একটু বেশি আ~ মানে~ গন্ধটা এতো হয় তীব্র হয়, যে মাথা ধরে যায়। তার মানে আপনি বলতে চাইছেন যে তালে। Petrol এর গাড়ি gas এর গাড়ি হবে না তো দাদা? কারণ এর এ~ এর আগে কিছু-কিছু লোকজন গেছে আপনাদের গাড়িতে। কিন্তু, আপনারা gas কিন্তু লাগান আমি দেখেছি বা শুনেওছি। পরে দেখা গেলো।

আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব ভালো কথা, কারণ কথা দিয়ে আবার কথার খেলাপ হওয়াটা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আমরা অনেক কিছু ভুক্তভুগি তো, বাইরে সবসময় প্রায়ই ঘুরতে যাই। হ্যাঁ, এবার পরবর্তীকালে হয়তো কোনো অসুবিধা~ কোনো জায়গায় গেলাম, তো সেই জায়গাতেও আমি যেতে পার, হ্যাঁ। হ্যাঁ, আমি আমার ঠিকানা টা দিয়ে দেবো। হ্যাঁ, আর কালকে কটার সময় তাহলে আপনা~ আজ কে ভোরে বেরোবো। হ্যাঁ, আজ কে ভোরে বেরোবো। তো ভোরে~ উম কটার দিকে আপনারা তাহলে আসবেন? আপনারা তো সবই জানেন। দিঘা যেতে কটা। উম ক~ কটায় বেরোলে পরে কটায় পৌছাবো, কটায় কি হবে। দেখুন, আমরা আগের বার গিয়েছিলাম রাত্রি দুটোর দিকে, রাত্রি দুটোর দিকে বেড়িয়েছি। এবার যে কটা ~এ সময় আছে, এ কটা সময় আমাদের কিন্তু। bag ট্যাগ গোছাতে হবে, এই সময়টা পেরিয়ে যাবে। এই দুটো যেমন ই বাজবে আমার কিন্তু গাড়ি এবারে লাগবে, দুটো থেকে আড়াইটার মধ্যে। আপনাদের যে চালক আছে, চালকেরা আছে, তো তারা কজন যাবে? একটা খালাসি হয় আর একটা চালক হয়। তো খালাসি কি লাগবে আপনাদের? আছে বেশ, দুটো চালক আপনি পাঠিয়ে দেবেন বলছেন তো? ঠিক আছে, তাহলে আমি দুটো চালক কে আমি উম সেই দায়িত্বটুকু নিলাম যে, হ্যাঁ খাওয়া-দাওয়া এর ব্যাপার দুপুর-এ আর রাত্রে আর রাস্তাঘাট-এ যে চা-বিস্কুটটা লাগে সেটা আমি দেবো। আর দশ হাজার টাকায় সে কথাটাই রইলো দশ হাজার টাকা করে কুড়ি হাজার টাকা আপনার হাতে দিয়ে দেবো। এবার কখন টাকাটা নেবেন বলুন। কত টাকা করে নেবেন? কি করে নেবেন? না অর্ধেকটা তো দিতে পারবো না দাদা। আপনাদের দুই গাড়ির মধ্যে যে চালকেরা থাকবে, তাদের হাতে আমি দু-হাজার টাকা করে প্রথম-প্রথম দেবো। ঠিক আছে? দু-হাজার টাকা দিলাম, আমি যখন দিঘা পৌছাবো তখন আরো আমি দু-হাজার টাকা করে দিয়ে দেবো। হোলো চার হাজার টাকা? তারপরে যখন দিঘায় রাত্রিবেলা যখন হবে।

বাড়িতে নামাবে, বাড়িতে নামিয়ে তারপরে আমি আট হাজার দেবো। আর খুশির কথা বললাম, আমি পাঁচশোটি টাকা দুই ড্রাই~ চালকদার কে আমি দিয়ে দেবো। পাঁচশোটি টাকা দিয়ে দেবো। মানে পাঁচশো পাঁচশো নয়, আড়াইশো আড়াইশো পাঁচশো। ঠিক আছে? দেখুন পরবর্তীকালে, পরবর্তীকালে, এটা হয়না তো, ওটা হবেনা তো, যে হ্যাঁ উম পাঁচশো। না আড়াইশো নয় আমার পাঁচশো করে লাগবে. আপনাদের চালকদাররা সেরকম কিছু করবে না তো?

হ্যাঁ এ~ কিন্তু কারণ দেখুন, এই কথাগুলো কিন্তু বলে রাখাটা ভালো, তাইনা? আচ্ছা এই ভরসাটা যখন আপনি আমায় দিচ্ছেন, এইটাই আমাকে খুব ভালো লাগলো। আপনি আমার যে rate টা বললাম সেই rate টা অনুযায়ী আপনি যা বললেন সেটাও খুব ভালো লাগলো। আমি খুবই খুশি হয়েছি, তাহলে এক কাজ করা হোক। তাহলে আপনি তাহলে দুটো থেকে আড়াইটার মধ্যে লোকজনকে পাঠিয়ে দেবেন, তাই তো? গাড়ি দিয়ে? আচ্ছা, আর bag ট্যাগ বাঁধতে-টাধতে তো সেই আড়াইটে বা পৌনে-তিনটে বেজেই যাবে। তিনটের দিকে বেরিয়ে যাবো হয়তো। হ্যাঁ, তাহলে তাই হলো। দু-হাজার টাকা বেরোবার সময়। ওর~ উম দিঘা পৌঁছানোর সময় দু-হাজার টাকা, রাত্রির দিকে আট হাজার টাকা, আর তারপর রামপুরহাটে আসার পর, মানে ফিরত এ~ চলে আসার পর তাহলে আরো আট হাজার টাকা। কুড়ি হাজার টাকা আর পাঁচশো টাকা বকশিস ওদের। মানে আড়াইশো-আড়াইশো টাকা, তাই তো? আর petrol -এর গাড়ি বলছেন, gas -এর গাড়ি নয় তো? বেশ, ঠিক আছে, দাদা। তাই হলো কথা তাহলে।

রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরষ্কার বিজয়ে ভারতীয় বাঙ্গালী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর সাত মে এক হাজার আট শো একষট্টি থেকে সাত আগস্ট এক হাজার নয় শো একচল্লিশ পঁচিশ বৈশাখ এক হাজার আট শো আটষট্টি থেকে বাইশ শ্রাবণ আটশো আটষট্টি থেকে বাইশশ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি ঔপন্যাসিক সংগীতস্রষ্টা নাট্যকার চিত্রকর ছোটগল্পকার প্রাবন্ধিক অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।